নমস্কার মহাশয় আপনি কি করছেন এখন? নমস্কার আমি এখন বসে আছি একটা আহ জিনিস নিয়ে ভাবছি যে আহ সৎ সঙ্গ আছে আজকে সৎ সঙ্গতে যাবো তারপরে,

আচ্ছা তাহলে উম আপনি তো এখন ব্যাস্ত নন না, আহ আরো কিছুক্ষন পর যাবেন। হ্যাঁ আরো কিছুক্ষন পরেই যাবো। আচ্ছা তাহলে তো বেশ ভালোই হয়েছে কিছুক্ষণ আপনার সাথে কথা বলা যাবে। ঠিক আছে বলো। উম তাহলে এখন আমরা কি কুন বিষয় নিয়ে আলোচনা করতে পারি আমাদের এই যে বাঙালীর কিছু। আমাদের ওইতিহ নিয়ে কথা বললেই ভালো হয় কারণ আমাদের যে ভাবে দেশ এগিয়ে চলছে, আমাদের পুরাতন অনেক কিছুই বদলে যাচ্ছে অনেকে একে সময়ের অভাবে। অনেক ছোট করে আনছে মেনে চলছে ঠিকই কিন্তু আগে যে ভাবে উম পালন করা হতো এটি সময় এর অভাবে এখন খুবই নিম্নতম করে আনা হয়েছে খুবই ছোট করে আনা হয়েছে। যেমন ধরে নিন এই যে আমাদের উম দের। ইও রথো যাত্রা এটাই ধরে নিন না যেন আগে আমার অনেক উম আগের কালীন মানুষেরা অনেক বড়ো ভাবে ধুম ধাম করে চরক পূজা চরক পূজা নয় উম রথ যাত্রা করে থাকতেন অনেক বড় ভাবে এই আয়োজন করা হতো তো সবাই মিলে একত্রিত হয়ে এই রহ রথের কাজে অংশগ্রহণ করতো বাঁশ দিয়ে এই রথো যাত্রা নির্মাণ করা হতো সেই জন্য অনেক লোকের প্রয়োজন হতো সব্বাই মিলে যে জায়গায় এই রথের আহ যাত্রা আরম্ভ ভোব হতো সেই জায়গার সকল মানুষেরা মিলে আহ হাতে হাত লাগিয়ে কাজ করতো কিন্তু এখন তো সেই পরিবেশ নেই আপনার কি উম মত সত্যিই আমাদের এই উম ভারত বর্ষের যে কিছু পুরানো পুরানো কিছু এতিহ্য আছে কোনো অনেক

তার নিয়ম টা পালন করে যাচ্ছে ঠিকই কিন্তু দেখা যাচ্ছে এই নিয়ম গুলোর মধ্যে অনেক টাই মানে সংকীর্ণতা দেখা গিয়েছে কিছুটা

হাতে হাতে আগে করতো সবাই মিলে আহ এখন দেখা যাচ্ছে যে কিছু কাজের লোক পয়সা দিয়ে নিয়াজ নিয়োগ করে আহ ওই কাজ গুলো উতরে নেওয়া হতো

আহ সমারোহে এই কাজ গুলো করতে হয় তাই এই কাজ গুলো যদি আমরা আবার উম মানে অনুপ্রেরণা দিয়ে আহ মান সবাই কে যদি আবার এইরকম কাজের আহ system ব ব মানে বন্দোবস্ত করা যায় তাহলে পুরানো ঐতিহ্যটা আবার ফিরে আসার এটা আহ আসা সম্ভব হবে আর যদি আমাদের এই নতুন যুব সমাজ যদি এগিয়ে না আসে এই কাজে তাহলে এগুলো মানে আস্তে আস্তে ভাটা পড়ে যাবে দেখা যাবে মানে ওই রথ যাত্রা বলতে বলে কিছু ছিল বলে আহ আর আহ মনে হবে না আমাদের পরবর্তী generation রা এসে দেখবে রথ যাত্রা বলে কিছু আহ ছিলো বলে জানবেই না আহ আমরা যেমন অনেক অনেক গল্প আমরা আমাদের আহ মা ঠাকুমার কাছ থেকে শুনি উম যেমন পুরানো পুরানো অনেক আহ জিনিস যেটা এখন আর দেখা যাই না এগুলো যেমন রথ যাত্রায় যে আগের আহ এই বাঁশ দিয়ে বিশাল আকারে আকাশ চুল আহ আহ মানে আকাশের আহ মানে

মানে দূরে থেকে দেখাই যাই না এইরকম একটা আহ আগের যে আগে আমাদের মা ঠাকুমার কাছ থেকে যা শুনেছি এটা কিন্তু আহ কিছুই আমার খুঁজে পাই না এখানে তাই মানে তোমার কি মনে হয় এটা এটা নিয়ে কি অভিমত তোমার? হ্যাঁ একদমই আপনি ঠিক বলেছেন এই রথ যাত্রা তো আমাদের অনেক পুরোনো নো যাত্রা তা এই যাত্রা তো ভগবান জগন্নাথের যে পৌরাণিক কাহানি নিয়েই এই রথ যাত্রা বা রথ উৎসব যাকে আমরা বলে থাকি ভগবান জগন্নাথের সম্মানে পালিত হ হয় আহ যিনি হিন্দু পুরানে নে ভগবান বিষ্ণুর দশটি অবতারের আহ একজন জগন্নাথ উম দেব ওই রথ যাত্রার মধ্যে থেকেই আমাদের কাছে মানে জনপ্রিয় হয়ে আছেন রথ যাত্রার আহ উৎসব টি তার ভাই বল ভদ্র এবং তার বোন শুভদ্রার সাথে ভগবান জগন্নাথের বার্ষিক যাত্রা কে স্মরণ করে এবং আহ উদযাপন পন করে থাকি

এটাই হচ্ছে আসল রহস্য পুরোনো নো সাহিত্যের উম বই গুলাতে যে এই রথ যাত্রার এটি একটি কাহিনী বলা হয়েছে এই আহ এই রথ যাত্রা একটি উৎসব এই তিনটি পৃথক রথ অন্যান্য কাঠামো এবং ও যুক প্রযুক্তি গত ত নকশার বৈশিষ্ট সহ তৈরি করা রা হয় হতো নন্দী ভূষণ হলো ভগবান বান জগন্নাথের রথের নাম এটি প্রায় আঠারোটি চাকা সহ একটি আহ আকাশ চুম্বি ভবনের মতো একটি বিশাল শাল সৃষ্টি সেই সঙ্গে এর পালদ্ধ বলো বল ভদ্রের রথ রথের নাম আর কি যেটা বলে বলি আমরা এটি একটি বিশাল সৈল্পিক সৃষ্টি কিন্তু ভগবান জগন্নাথের তুলনায় আকারে ছোট এবং এতে যে ষোলোটি চাকা রয়েছে তেমনি নি সুভদ্রার রথের নাম হলো জগদলন এটি একটি বিশাল সৃষ্টি কিন্তু অন্য দুটির চেয়ে আহ ছোট এবং এতে চোদ্দটি চাকা রয়েছে ধর্মীয় নির্দেশাবলি এবং প্রতিষ্ঠিত সংস্কৃতির অনুশীলন অনুসারে মূর্তি এবং রথ গুলি কাঠের তৈরি এবং প্রতি টি বারো বছর পর পর নতুন সৃষ্টি করা হয় একে বলা হয় নব কালের বর

বলভদ্রে দ্ৰ সুভদ্রা একই সাথে নিয়ে বেরিয়ে পড়লো তারা আপনা আপনি কি বলেন আগের দিনের রথ যাত্রাটা বেশি মনোমুগ্ধকর ছিল না এখনের রথ যাত্রা? এখন আসলে ভাবতে গেলে এই যে আহ মানে এই আঠারো চাকার রথ এটা আমাদের অকল্পনীয় আমরা আসলে দেখতেই পাইনি। এটা যে কত মনোমুগ্ধকর কত সুন্দর কত আহ মানে আহ আশ্চর্যকর ছিলো সেটা মানে এখন শুনলে মানে অবাক লাগে এটা আমরা আসলে

আমাদের অনুভূতির মধ্যেই এত আহ আসছে না কি যে ছিল আকাশচুম্বী আহ রথ আহ জগন্নাথ এর আহ বিগ্রহ একদম আকাশচুম্বী আহ আহ এই যে এ গুলো আসলে খুবই আশ্চর্যকর এগুলো আহ একদম উঠেই গেছে এখন মানে নিয়ম রক্ষার জন্য মানে মানে করেই যাচ্ছে শুধু মানে প্রতিবছর আহ রথ যাত্রা পালন করা হয় শুধু কিন্তু আহ সঠিক ভাবে এটা করা হছে না কারণ এখন আহ এখনকার মানুষ

থাকতে পছন্দ করে আগেকার লোক মানুষ এই শীততাপ যন্ত্র ছিল না এরকম আরাম আওসি ছিল না খুব কর্মঠ ছিল আগের মানুষ নিজেরাই সব আহ আর মানে আয়োজন করতো এখন আর এই এটা সম্ভব না আসলে এই যে জগন্নাথ আমরা

কোনো হাত নেই আমরা তাকে ধরবো তিনি আমাকে কখনো ধরবেন না তাকে আমি ধরে রাখবো মানে ধরে থাকবো যদি আমি তাকে ধরে থাকি তাহলে আমার জীবন টা সুন্দর হবে তাই তার হাত নেই আহ তাঁর আহ তাকে ধরার উপায় হলো তাঁর নীতি বিধান তাঁর নিয়ম আহ এইসব গুলি আমরা সঠিক ভাবে পালন করার মধ্যে দিয়ে তাকে বেঁধে রাখবো এই হলো জগন্নাথ এর ব্যাপার আসলে এগুলো তো উঠেই গেছে এখন শুধু এই রথ নিয়ম নিয়ম পালন করা হচ্চে আর কি রথের আহ যদি আগের মতো আবার হতো সত্যিকারের আহ আনন্দ হতো তোমার আহ কি মনে হয়?

কিন্তু বাইরে আমাদের ওই জগন্নাথ বাড়ি অর্থাৎ পুরি তে জগন্নাথ জগন্নাথ দেব যেখানে আছেন সেখানে এ সব পালন করা হয় সে খানে যদি ও যাওয়ার সৌভাগ্য হয়ে ওঠেনি কিন্তু যখন এই রথ যাত্রা শুরু হয় তখন আমাদের টিভি তে অনেক channel এই দিয়ে থাকেন

ঠিক তেমনি ওরা এই এই আয়োজন করে থাকে। অসংখ লোক এই অসংখ লোকেরা, দেখা যাচ্ছে আহ এক সাথে দলবদ্ধ হয়ে আহ উম জগন্নাথ দেবের রথ টানছে কেউ সুভদ্রার রথ টানছে কেউ সবাই

সবাই একত্রিত হয়ে সেই আহ রথে সম্মিলিত হয়েছে। আসলে এই রথযাত্রার তাৎপর্য টুকুই তো এটাই যাতে রথ যাত্রা পরিবারের আহ সদস্য দের সাথে জীবনের মধ্য দিয়ে যাত্রা বুঝায়। মন্দির থেকে দেবতার আবির্ভাব পৃথিবীতে সাধারণত মানুষের মধ্যে তাঁর উপস্থিতি স্থিতির প্রতীক। এটি একটি শিক্ষা যে ঈশ্বর আমাদের হৃদয় ও মনে বিরাজমান এবং শুধুমাত্র, আমাদের মধ্যেই প্রকাশিত তাই আমাদের একে অপরকে সম্মান ও উম করতে হয়। ভক্তদের সমাবেশ দ্বারা, ঐশ্বরিক রথ টানা মানুষের ঐক্যবদ্ধ শক্তিকে নিদর্শন করে এটি ব্যাখ্যা করে, কিভাবে ঈশ্বরের শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত হতে পারে এবং কিভাবে সম্মিলিত প্রচেষ্টায় মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে, এটি পৃথিবীতে একতা বাহুত্ব এবং মাতৃত্বের মূল্য স্থাপন করে। এটি আনন্দ ভুজ আনন্দ এবং আহ ভক্তির একটি সময়। বাতাস উৎসবে ভরা এবং মানুষের অন্তরে শক্তি এই উৎসব আমাদের ভারতে বৈচিত্রের মধ্যে যে একতার উদাহরণ এই রথযাত্রা

আমিও আর কি বলবো actually আহ এই ঠাকুরকে ধরে এইটা আমি বুঝতে পেরেছি যে একটু আগে যে বললে এই আমাদের আহ মানে আমরা এই যে ঠাকুরের একটা অংশ উম ভগবানেরই একটা অংশ আমরা এইটা একটা, আহ আহ এইটা থেকে একটা বুঝা যায় যে পৃথিবীতে আহ ঠাকুর নেমে এসেছেন আহ